Mid of the month দেখ winter এ তো হবে না। winter এ হতে গেলে সেই আবার পরের বছর। এই কারণ এই বছর জানুয়ারী ফেব্রুয়ারীর মধ্যে তো হচ্ছেই না। আহ তো mid of the month একবার plan করলে

আচ্ছা আচ্ছা সেটাই, হ্যাঁ তবে শীতকালে গেলে একটা জিনিস ভালো মানে মন খুলে হচ্ছে ঘোরা যেতে পারে। এই গরমে তুই জানিস ঝামেলা কিরকম এখানে। আচ্ছা আচ্ছা হম

আচ্ছা আচ্ছা আর মাটি বলতে মনে পড়লো। মাটির কাজ আমি কিছু দেখেছিলাম তোর বিষ্ণুপুরে। মানে এত হ্যাঁ আমি গিয়েছিলাম তোর আমার দাদার শশুরবাড়ি আর actually ওখানে। তো ওই সূত্রে আমার যাওয়া। তো ওখান থেকে মানে আমার মানে ওখানে সামনা সামনি যে মন্দির গুলো আছে না, ওখানে তুই মানে শুধু উম দেখার মতো বলতে মন্দির পুরোনো রাজবাড়ী এইসব দেখতে পাবি। মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো এত সুন্দর সুন্দর মন্দির আছে আর plus হচ্ছে ওখানে হাতের কাজ খুব ভালো হয়। তোর মানে পুরো হাতের মানে ওদের খুড়ি কিছু বানিয়েছে। তারপর এক তো হাতের কাজ খুব ভালো হয় দ্বিতীয়ত ওখানে শাঁখা খুব ভালো পাওয়া যায়। মানে খুব ভালো মানের শাঁখা পাওয়া যায়। এই এই কয়েকটা জিনিস ওখানে খুব ভালো। just মন্দির গুলো তো খুবই সুন্দর।

ওটা আমরা একদিনেই ঘুরে এসেছিলাম। plus হচ্ছে ওখানে আরেকটা জিনিস জানিসতো। Indian দের জন্য একশো টাকা করে টিকিট আর foreigner দের জন্য হাজার টাকা করে টিকিট।

হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওদের তো মানে value value তো ওদের ওখানে বেশি না? তো অবশ্যই ওদের ব্যাপারে বেশি নেওয়াই উচিত। আর যেভাবে ওরা হ্যাঁ হ্যাঁ আর ওরা যেভাবে আমাদেরকে লুটে গেছে এগুলোতো কিছুই না। সেটাই না তবে মানে সময় পেলে বিষ্ণুপুর যদি তোর এরকম মানে পুরোনো মন্দির বল বা এইসব মানে কোনো এ থাকে তাহলে একবার বিষ্ণুপুর গিয়ে ঘুরে আস্তে পারিস। বিষ্ণুপুরটা বেশি দিনের জন্য না তুই একদিন গেলেই অনেক কিছু ঘুরে দেখতে পারবি। আমরাও তো বেরিয়ে ছিলাম হ্যাঁ হ্যাঁ সেটাই ঐতিহাসিক তুই জিনিস অনেককিছু দেখতে পারবি। আমরা মানে ধরনা আমরা বেরিয়ে ছিলাম বিকেল মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তিনটে সাড়ে তিনটে নাগাদই আমরা বেরিয়েছিলাম। তারই মধ্যে আমরা অনেক মানে অনেক কিছু ঘুরতে পেরেছি সামনা সামনি। তো একদিনে গেলে পুরো তুই মানে cover করে নিতে পারবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভালো জায়গা তুই মানে বন্ধু বান্ধব নিয়ে সবাই গিয়ে ঘুরে আসতেই পারিস। আর সবথেকে বড় কথা কি বলতো? একটার থেকে আরেকটার যে distance মানে একটা location থেকে আরেকটা location তুই যদি Distance টা অত বেশি না তাই জন্য তোর ভালো লাগবে আরো।

সেটাই সেটাই আর তুই কিন্তু মানে আগের বারে তো টিকিট কেটে দিয়েছিলি। আর এবারে কোনো coupon টুপন কিছু আছে নাকি তোরকাছে? হ্যাঁ টিকিটের দায়িত্ব তুই নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর বাকি তাহলে উম মানে এইরকমই কথা থাকলো। সবাই মিলে তাও একবার যাওয়ার আগে একবার আহ group কল হয়ে যাবে।

সেটাই একসাথে কথা বলবো মানে কি বলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই better হবে। সেই তাহলে সেটাই সেটাই আগে আগে একত্রিশ তারিখ টা হয়ে যাক ভালোয় ভালোয়। হম সেটাই উম নাহ উম ঠিকাছে তাহলে তুই মানে একদম টিকিটটা দেখে নিস্। বাকি আমিও হচ্ছে তাহলে ওই group কলে দশজন দশজন আগে যতজন গিয়েছিলাম ওই ওই details তো মানে তোর কাছে আছেই? হম হম বেশ ওই দশজনই যাবে। হ্যাঁ আর দেখ তোর চেনা জানার মধ্যে যদি আর কেউ মানে যেতে চায় তাহলে অনেক জন মিলে গেলো তো বেশ ভালোই হয়। কেউ যদি থাকে তাহলে তুই বলিস। হম হম হম তাহলে তো ভালোই হয় ঠিকাছে তাহলে আজকে রাখি অনেক্ষন কথা হলো। হম হম ঠিক সেই ঠিকাছে চল টাটা। আমি পূর্ব বর্ধমানে একটা ছোট্ট গ্রামে থাকি আমার ছোট বেলাটা ওখানেই কেটেছে। আমি বাড়ির বড়ো মেয়ে। খুব আদোরে ছিলাম। আমার প্রথমে পড়াশোনার জীবনটা ওখানেই। আমরা দুবোন বোন আসার পর আমি একটা খুব কাছের বন্ধু পেলাম। কারণ ছোটবেলায় বাড়িতে মা বাবা কেউ অতো বাড়ির বাইরে বেরোতে দিতো না। বোনকে নিয়ে বেশ ভালোই কাটে তারপর চলে আসি আমি মামার বাড়িতে বর্ধমানে। তারপর আমার পরবর্তী পড়াশোনাটা ওখানেই শুরু হয় চলে আসার পর খুব কষ্ট লেগেছিল।

তো এখন আসার পর উম মানে এখানে এসে সবার সঙ্গে মিশতে অনেকটা দিন সময় লেগে গিয়েছিল। আবার তারপরে আবার বোনও চলে এসে~ আসলো দিদার কাছে মামাবাড়িতে। ও পড়াশোনা শুরু করলো। আমরা দিদাকে খুব ভালোবাসতাম। আমার এখনো মনে পরে মানে একটা খুব হাস্যকর ঘটনা-

এই আওয়াজেতে। তো সেইরাত্রে কালীপুজোর রাত আমি আর আমার বোন ছাদে উঠে সাদা কাপড় পরে মানে ওই বাচ্চা গুলোকে ভয় দেখাতাম, ভুত সেজে ভয় দেখাতাম। মানে এটা হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত আমরা দুবোন যখন একসঙ্গে হইনা, এই সব ঘটনা নিয়ে খুব হাসাহাসি করি। তারপর আমার বিয়ে হয়ে যায়। দেখাশোনা করেই বিয়ে হয়। আমার স্বামী দমকলে চাকরি করে। আমার একটা ছেলে। এখানে চলে আসি, যৌথ পরিবার। তারপর আমার, মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে যাই আমার মানে বাচ্চা হওয়ার আগে। খুবই অসুস্থ হয়ে যাই। তিন বছর পর আমার একটা বাচ্চা হয়, আমার ছেলে। এখন সে অষ্টম শ্রেণীতে পড়ে। মোটামুটি পড়াশোনায়। চলে যাচ্ছে এরকম করেই। আমি রান্না করতে খুব ভালোবাসি। আমার মানে সারাদিন যদি আমাকে কেও রান্না করতে বলে আমার তাতে বিরক্ত নেই।

আবৃত্তি করতে খুব ভালোবাসি। এখনো পর্যন্ত করি, কোনো জায়গায় program হলে করি। আমাকে যদি কেও সারাটা দিন একটা কবিতার বই নিয়ে বসিয়ে দেয়, আমি সারাটা দিন কবিতার বইটা নিয়ে কাটিয়ে দিতে পারবো। আমার আর কিছু দরকার পড়বে না। এখনো পর্যন্ত রান্না করতে করতে রান্নাঘরে হম হম খাতাটা খুলে রাখি কবিতার।

যেখানেই যাই আমার ব্যাগের ভিতরে কিন্তু আমার কবিতার খাতাটা ঠিক থাকে। কোথাও আত্মীয়র বাড়িই যাই, কি মায়ের কাছেই যাই, যেখানেই যাই। এইভাবে চলছে।

হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গেলো আমার কাছে কেও কবিতা শুনবে। এটা আমার খুবই মানে ভালোবাসার একটা জায়গা কবিতা বলাটা। তো বাড়ি থেকেও সবাই খুবই সাহায্য করে যে না এটা- কর এটা চালিয়ে যা ছাড়বি না। মানে এত কিছু সংসার সামলে, বাচ্চাটাকে সামলে, এটা যে এখনো পর্যন্ত চালিয়ে যেতে পারছি সেটা শুধু বাড়ির সম্পূর্ণ সহযোগিতা আছে বলেই। তা নাহলে হয়তো আমি এটা চালিয়ে যেতে পারতাম না। এখন ছেলেটাকে মানুষ করবো। তারপর কবিতাটাকে নিয়ে কিছু এগোবো এটাই পরিকল্পনা করে রেখেছি জানিনা কতটা কি করতে পারবো তো চেষ্টা করে চলছি। আর সেরকম রান্নাটাও রান্নাটাও আমার খুবই মানে প্রিয়। কেও যদি মানে যেখানেই যাই চেনাশোনা কোনো আত্মীয় স্বজনের বাড়ি হলে আমি আগে গিয়ে রান্না ঘরে ঢুকে পড়ি, সে কি রান্না করছে তাকে help করব। মানে আমি- রান্না করাটা আমার খুব পছন্দের। আমাকে যদি কেও বলে রান্না আজকে করতে হবে না, আমার খুব কষ্ট লাগে। কারোর বাড়ি হয়তো গেলাম বা আমাদের বাড়িতেই যদি কোনো একসঙ্গে অনুষ্ঠান হয়- আমিই আগে গিয়ে রান্না ঘরতে ঢুকি, মানে আমার রান্না করাটা রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। নতুন নতুন রান্না করবো নতুন নতুন সবাই ভালো সবটাই কিযে ভালো হয় সেটাও না

এই চলছে এইভাবেই। তোমাদের দুটো রান্নার recipe বলি। খেজুর চিংড়ি। গলদা বা বাগদা চিংড়ি দশটা, খেজুর দশ থেকে পনেরোটা, গন্ধরাজ লেবুর পাতা পাঁচ থেকে ছটা, টকদই দু কাপ, জিরে গুঁড়ো এক চামচ, হলুদ সামান্য, লঙ্কাগুঁড়ো আধ চামচ, নুন ও সাদা তেল পরিমান মতো। প্রণালী টা হচ্ছে, খেজুরের দানা ফেলে জলে ভিজিয়ে রাখতে হবে। চিংড়ি মাছ, টকদই নুন, হলুদ মেখে দশ মিনিট আলাদা করে রেখে দিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে জিরে হলুদ ও লঙ্কাগুঁড়ো একটু জল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে মাছটা তেলে ঢেলে দিতে হবে।

আর একটা হচ্ছে ব্যাসনের লাডডু বা বরফি। আড়াইশো গ্রাম ব্যাসন গুঁড়ো চিনি দেড়শো গ্রাম ঘি দেড়শো গ্রাম ব্যাসন শুকনো খোলায় দশ মিনিট কম আঁচে ভাজতে হবে। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্তই ভাজতে হবে। এতে ঘি মিশিয়ে পনেরো মিনিট কম আঁচে সোনালী হওয়া পর্যন্ত ভাজতে হবে। কালচে যেন না হয়ে যায়, মানে আঁচটা খুব একটা বাড়ালে চলবে না। এবার আঁচ থেকে নাবিয়ে চিনি মেশাতে হবে। এবার তেল মাখানো থালায় ছড়িয়ে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিলি ব্যাসনের বরফি তৈরি। খুব মানে প্রণালী গুলো ও খুবই সহজ। আর একটা বলি- জাফরানি ফুলকপির কালিয়া। বড়ো ফুলকপি একটা আলু আড়াইশো গ্রাম, পিঁয়াজ দুটো টকদই পঞ্চাশ গ্রাম, সর্ষের তেল আড়াইশো গ্রাম, ছোলার ডাল এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, কাঁচা লঙ্কা দু থেকে তিনটি। ধনেপাতা কুচি এক আটি, ছোটো এলাচ চারটে জিরে এক চামচ, নুন চিনি স্বাদ মতো। দুধ এক কাপ কে~ কেশর আধ চা চামচ, সামান্য কাজুবাদাম সাজানোর জন্য লাগে। আর পোস্তু নারকেল। ফুলকপি আলু পিঁয়াজ টুকরো করে কাটতে হবে বড়ো কড়াইয়ে তেল দিয়ে গরম হলে আলু ফুলকপি পিয়াঁজ ভেজে তুলে রাখতে হবে। আদা রসুন ধনেপাতা কাঁচালঙ্কা নুন হলুদ লঙ্কাগুঁড়ো টকদই- ভালোকরে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। আলু ফুলকপিতে এই মিশ্রণ মাখিয়ে দশ মিনিট আলাদা করে রাখতে হবে। এবার ছোট এলাচ জিরে পোস্তু নারকোল একসঙ্গে বেটে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে marinate করা কপি ও বাটা মশলা দিয়ে ভালোকরে কষে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে- শেষে দুধে ভেজানো কেশর ছড়িয়ে নাবিয়ে নিতে হবে। এটা হলো জাফরানি ফুলকপির কালিয়া। এরকম অনেক কিছু রান্না আছে যেগুলো ছোট খাটো বাড়িতে রোজ রোজ কিছু না কিছু তো- বানানোই হচ্ছে। আমার ছেলে খুব খেতে ভালোবাসে। যাইহোক না কেন সে~ সেই জিনিসটা ও একটুও না একটু স্বাদ নিয়ে দেখবেই যে সেটা কেমন হয়েছে। সবটাই পছন্দের তালিকায় নয়- অনেক কিছু অপছন্দের তালিকাতেও আছে। তাহলেও কিছু না কিছু উম বানাই সেগুলো মানে খায়। আমার স্বামীও সেটাই মানে খেতে খুব ভালোবাসে। এজন্যই এত কিছু- আমার রান্না করতেও ভালো লাগে। বাড়ির মানুষগুলো খেতে ভালোবাসলেই রান্না করতে শুধু মানে স্বামী না মানে আমার স্বামীর দুটো দাদা আছে। ওনারাও খুব খেতে ভালোবাসেন, যাই রান্না করি না কেন মানে সবাই খুব

আমিও এই বাড়ির ছোট বউ, আমার দুটো জা আছে আমার ওপরে মানে খুব ভালো মানুষ, এনারা খুব ভালো মানুষ, মানে নিজের শ্বশুরবাড়ি বলে বলছি না, আমার শ্বশুর শ্বাশুড়ি নেই, আমাদের বিয়ের আগেই- ওনারা মারা গেছেন। অনেক মানে ছোট আমার husband তখন অনেক ছোট ছিল তখন ওনার মা মারা গেছেন তারপর চাকরি পাওয়ার পর ওনার বাবা মারা গেছেন পাঁচ বোন এরা।

আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে। এই হলো আমার জীবন। আমার মা বাবা এখনো মানে গ্রামের বাড়িতে থাকে, ওটা আমার গ্রামের বাড়ি। মা বাবা ওখানেই থা~ উম থাকে। বোনের বিয়ে হয়েছে বর্ধমানে। বোনের দুটো বাচ্চা, আমার একটাই।

Hello শুনতে পাচ্ছেন?

আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

আপনার নাম? আমার নাম খুশি। আপনার নাম?

আহ আপনাদের ওখানে মানে, চিকিৎসা ব্যবস্থা কেমন স্বাস্থ্য নিয়ে? আমাদের আমি এখন যেইখানে আছি এখানের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। আপনি কোথায় থাকেন?

আচ্ছা।

আমি পশ্চিম বাংলাতেই থাকি।

আমাদের এখন এই ব্যাঙ্গালুরুতে চিকিৎসা ব্যবস্থা বলতে হবে না খুবই ভালো।

আপনাদের ঐখানে চিকিৎসা ব্যবস্থা কেমন?

আমাদে এখান থেকে তো।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

স্বাস্থ্য আপনি বললে বলবেন সকালে, সকালে উঠার পর আহ সব মুটামুটি একটু গরম জল খাওয়া, তারপরে morning work করা। হাটা হটাতো শরীরের পক্ষে খুব একটা ভালো জিনিস, যে আপনার শরীর খুব ভালো থাকে। তো সকাল দিকে morning work করা হয়। তারপরে আপনি গরম জল খেতে পারেন, গরম জল খেলে কি হয় একটা জিনিস, বলে নাকি ব্যথা থাকে না। তো সকাল দিকটা এটাই করা হয়, তারপর তো কাজ। তারপরে আর এতটা করা হয়না, সকাল টাতেই করা হয়, আর আপনার? আমার সকালে উঠে exercise হয়। তারপরে আহ আহ কি বলে? nutation হিসেবে খবার খাওয়া। যেরকম যেরকম doctor chart বানিয়ে দিছে সেরকম ঐভাবে খাওয়া। ecercise দুবেলাই আমি exercise করি morning work যায়। আচ্ছা, না আমার দূর দুটোর দু time হয়না আমার একটা time হয়। দুটো time করা সম্ভব হয় না আমার পক্ষে। আপনি যদি মানে নিজের শরীরকে ভালভাবে রাখেন, তাহলে মানে কিয়ে পরে গিয়ে পরে তো doctor কে অত টাকা দিয়ে হয় না। নিজের ভালটা রাখা কিন্তু অবশ্যই দরকার। হ্যাঁ এইটাতো আপনি একদমই ঠিক কথা বললেন। আহ nutation হিসেবে আপনি দুটো দুবেলাই করেন নাকি?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 আচ্ছা। উম এই শরীরের পক্ষে এগুলো করা একান্তই প্রয়োজন এখন, যা মানুষের situation সবকিছু একটা ইয়ের মধ্যে হে নিজের helth টাকে নিয়ে সবসময় scrious থাকা দরকার। কেন কি কার কখন কি হয়ে যাবে? কেউ কিছু বলতে পারে না।

হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। দেখেন কার কখন কি, আপনি যদি নিজে সতর্ক থাকেন তাহলে এটা খুব sorry খুব একটা ভালো জিনিস যেমন, আপনি আমার nutation হিসেবে আপনি পুরো বলছেন যে, একদম একটা chart হিসেবে আপনি আপনার জীবনটাকে ইয়ে করেন সকাল দিকে উঠে। এটা আপনার জন্য অনেকি ভালো আল্লাহ অনেকে অনেক মানুষ আসছে দেখবেন, যে কিছুই মানে না doctor এ যদি এইটাই বলে যে করনা, ঐটাও করে ফেলে। বলে কী? আজ আছি কাল নেই। এটা করি কিন্তু, মানুষ এটা বোঝে না যে আমার কতটা ক্ষতি আছে আমি এই কাজটা করছি। এইগুলো করলে কি হয়? যেমন আম নিজের শীররটা নিজে ভালো রাখা যায়।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 আপনি যখন মানে আপনার একটাই বয়স হবে সেই বয়সে যেয়ে আপনাকে যে, সমস্ত এখনকার আপনি দেখবেন যে প্রয়ই সব মানুষের শরীরে ব্যাথা। কি কারো এই মানে, এই শরীর খারপ হচ্ছে ঐ হচ্ছে সেই হচ্ছে। আপনি যদি একটু নিয়মিত চলেন তো আপনাকে পরে যেসব জিনিস গুলো দেখতে হবে। হ্যাঁ। আমাদের helth আমাদের নিজেদের কেই ঠিক রাখতে হবে। তাইতো? মানে এইটাই কিন্তু মানুষত মানুষতো এইটা বোঝেনা মানুষ বোঝে যে, আহ দেখেন সবাই আর সমান নয় যেমন, আপনি আলাদা তো আমি আলাদা অন্য কেউ আলাদা হতে পারে। আবার এক একটা মানুষ আপনার উম আপনার। আপনি যেই type সেও ঐ type এর হত but সবাই একই হবে তা তো কোনদিন হয়না। কিন্তু আমার ব আমার লা মানে আমার একটা ইয়ে হয় যে, আর নিজের শরীলটার যদি আমরা নিজেরা যত্ন না করি। helth টাকে নিয়ে যদি আমরা নিজেরা না ভাবি। তখন পরে, গে বিপাদতো আমাদেরই আসে। অনেক জনকার এখন যে cancer হচ্ছে। মানুষের অনেক ভুলের কারণে এইগুলো হচ্ছে। কেন কি মানুষ অনেক খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে। এক নাম্বর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 হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। আর আপনার, আর আপনি কি কি করে থাকেন? আমি যে রকম দেখুন সকালে উঠেই আমি আগে মানে brush করে তারপর, আমি morning work যাই এসে আমি নিয়মিত জল খায় তারপর, যে রকম আমার সকালের খাওয়া সেই খাবার খাই, পরিষ্কার কাপড় চোপড় তারপরে, আপনি যে যায়গায় আছেন সেই যায়গায় পরিষ্কার এই জিনিসগুলো আহ এখন friday ছাড়াতো মানুষ মানে না এতকিছু। এগুলো করে তারপরে নিয়মিত যে রকম আমার exercise থাকে সেই exercise করে। মানে সারাদিন আপনি বলতে পারেন আমি আমার শরীরের উপরেই এক কাজ করি। আচ্ছা আপনি অনেকটাই time দেন তাহলে আপনার শরীরের উপরে। হ্যাঁ আমি অনেকটাই time দিই। সারাদিনটা আমার এই আহ সারাদিন আমার এসবে চলে যায়।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 যেমন সামনে আমার একটা আমার পিসির একটা পেটে অসুবিধা ছিল। তো অনাকে ডাক্তার দেখানো হল তো ডাক্তার তারপরে আহ ওনাকে doctor দেখানোর পর ওনার পেটে পাথর আছে। তো ডাক্তার বললেন যে, অনেক কিছু নিয়ম মানতে হবে। উনি সবকিছুই করে যেগুলো বারণ করেছে, এইগুলো করবেন না, এটা খাবেন না। উনি সবকিছু করে, এখন উনি আগে থেকে অনেক ভালো আছে সুস্থ আছে। এইগুলো যদি মানা হয় না? মানে একদম না taka টা এত taka লাগে। একটা doctor দেখানো মানে আপনি তো এখন বুঝছে পরিস্থিতি মানুষদের কে, উনি checkup করবেন তাতেই আপনার কাছে পাঁচশো। পাঁচশোর নিচে এটাও taka নেয় না। বেশির ভার doctor তিনশো কি পাঁচশো। পশ্চিমবাংলার কথা বলছি আমি আপনাকে আর আপনি আর আপনি তো বেঙ্গালুরু ছিলেন আছেন বলছে তাইলে আপনি তো আমার থেকে ভালো বুঝবেন। হ্যাঁ এখান আপনি যদি মানে আমি যেই doctor কে দেখাই, উনার আহ মানে fee হচ্ছে বারোশো taka তারপরে ওনার ঔষধ-পাতি মানে এইসব তো আপনি ছেড়েই দিন কিন্তু, এখানকার একটা আমি জিনিস দেখলাম, পশ্চিমবাংলায় তো আমি আগে ছিলাম। বিয়ের পরে এখন আমি এই । আচ্ছা। পশ্চিমবাংলার doctor আর, বেঙ্গালুরু doctor এর মাঝে অনেকই তফাত আছে। আমাদের ওখানে কি রকম doctor রা কি রকম বলেন। যান যান, মানে যে রকম একটা বলে না? যান আপনি যান। অনেক জলদি একটা জলদি থাকে যে আমার হচ্ছে যে গন্তব্য কিন্তু এইখানে এসে আপনার আপনার পেছনে তিন ঘণ্টা time লাগুক কিন্তু আপনাকে time দিবে যতক্ষন না আপনাকে কি হয়েছে না হয়েছে, সেইসব পুরো খবর যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ আপনাকে মানে দেখবে। আপনি আপনার জন্ম থেকে মানে মা-বাবা কি করে না করে সবকিছু A to Z মানে পুরো আপনাকে জিজ্ঞেস করবে, কেন কি হচ্ছে? আমাদের ঐখানে এইসব হয়না। ঐখানে তো থেকে দেখেছি। আচ্ছা। হ্যাঁ এটা আপনি একটা কথা ঠিক বলেছেন যেমন আপনাদের এত ডি detail নেয়। আমাদের এখানে এত নেয় না। উনারা charge দিল দেকলো। এখন তো covid এর পরে এমন হয়ে গেছে যে patient টাকে আপনার সুয়েও সোওয়াতো দুরের কথা, ঐ আহ উনার থেকে দুহাত-তিনহাত দূরে বসাই। বসিয়ে checkup checkup ও করেনা ওটা কোন কোন পরিস্থিতিতে আমার তো মনে হয় না যে ওটা checkup একটা patient কে যতখন না আপনি, দেখবেন সামনের থেকে বা উনাকে, আহ touch করবেন ততক্ষন তো আপনি বুঝতে পারবেন না। যে অসুবিধাটা কি? মানে touch করে না কিছুই না অতদুর থেকে দেখলো। আহ তারপরে আপনাকে লিখে দিলে ওষুধ যাও। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে। না আপনি যদি একবার বেঙ্গালুরু এসে দেখে যেতেন তাহলে আপনি বুঝতে পারবেন যে, যে চিকিৎসা ব্যবস্থা ভালো। তো অনেক reason আছে যে কেন এখানে ভালো? বা এই আপ আমাদের ঐখানে তো একদম মানে খোজ-খবরই নেইনা যে খোজ-খবর সেই জন্য আপনাকে তো ভালো করে জিজ্ঞেস ও করবে না। যে আপনার কি হয়েছে? তবে আপনার শুনলো সঙ্গে সঙ্গে আপনাকে লিখে দিল। এখানে আপনি যেটা বলবেন সেটা পুরোটা দেখবে, আর মানে ধরে নেন আপনি আজকে গেছেন। কি আপনি দুদিন আগে report করেছেন গুলো দেখবে না। কালকে আপনি report করে নিয়ে আসেন আমি সেই report দেখে বলবো। দুদিনের মধ্যে মানুষের জীবনে কতকিছু হচ্ছে। আমাদের মধ্যে ওই জিনিশগুলো আপনি যদি west bengal এ আপনি যদি, উম ডাক্তারের কাছে যান। আপনি এক মানে একমাস পুরানো report নিয়ে যান আহ doctor সেটা দেখে আপনাকে ঔষধ দিবে।

এখানে মানে চিকিৎসাব্যবস্থাটা এত মানে উন্নতিটা। আচ্ছা। এটা আপনি ঠিকই বললেন যে, আপনি যেইখানে থাকেন ঐখানে চিকিৎসাব্যবস্থা অনেক উন্নতি আমাদের এই পশ্চিমবাংলায় তুলনায়। হ্যাঁ অনেকটাই। মানে আপনি বুঝতেই পারবেন না যে এতটাই আলাদা। আর ডাক্তার এর ব্যাবহার এত মানে একটা বলে নয় যতগুলো আপনি যেখানেই যান সেই ডাক্তার গুলো এত মানে, মুখের একটা মিষ্টি আছে না? সেটা তো আলাদা আমাদের ওইখানে আপনি খুবই কম পাবেন। মানে একশোর মধ্যে যদি আপনি যদি দু-তিনটা পান তো ভালো।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 যে the patient গুলোকে last এ কি করবে? নিচে শুয়ে থাকতে হয়। আর মানুষের শরীর অসুস্থ থাকলেও আবার মানে, নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ কিছুই করবে, এটা তো একটা বাস্তব।

হ্যাঁ আর এই পরিস্থিতির কারণ হচ্ছি কিন্তু আমরাই। আজ আমরা এই জায়গাটাতে এসেছি বলে এই জিনিসটা হচ্ছে। আমরা যদি আগের থেকে সবকিছু মানতাম, তাহলে আজ কিন্তু এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়াতাম না।

তো আমি দেখে ভাব, মানে এই জিনিসটা নিয়ে একটা common কথা যে, আজ আমরা এই এই পরিস্থিতিতে আসার একটা প্রধান কারণ হচ্ছি কিন্তু আমরা। এনা আমরা অনেক কিছু আছে যেগুলো আমরা মানি না।

তার আগে কত লক্ষ লক্ষ মানুষ আছে। আপনি আহ এগুলো সবি জানেন না, covid time bed ছিলনা নাকি? এমন একটা situation হয়েছিল bed ছিল না। মানুষকে কোথায় যে রাখা হবে? last এ মানুষকে এমন করা হয়েছিল যে doctor দেখাচ্ছে নিজের বাড়িতে একটা personal room আছে তো রাখেন ওনাকে। নাইতো আপনারা দেখেন, আর এইটাতো একটা হচ্ছেই হচ্ছেই একটা বড় সমস্যা। তারপরে আপনি আর একটা কথা ভাবেন।